সাইবার সঙ্গে যখন কথা বলছিলে তখন এরকম হচ্ছে না অন্য কিছু হচ্ছিলো?

আচ্ছা দেখি পনেরো মিনিট পর দেখি তাহলে কোনো recording আসছে কি ঠিকাছে? যদি আসে তাহলে ভালো ঠিকাছে?

একপিঠে তো তুমি যেগুলো করবে করো না? তাহলে মোট চার চারে আটটা। hello?

তোমার আটটা কল আর আমার চার তিনে বারো।

আটটা কল নয়? চারটে চারটে করে তো পনেরো মিনিট করে চার চারটে আটটা ID তে হলে, আটটা হলো না দুটো ID মিলে?

আগে বলবে তো তাহলে সাইবার সঙ্গে আধ ঘন্টা বলে নিতাম। তো আমি তোমাকে ওইটাই বলে রাখি কিন্তু করতে হয়।

আমি মানে check করে দেখতেছি।

ভালো করে বলেছো নাকি? ভালো করে বলে আরকি দুটোর সঙ্গে নিয়ে রাখবতো আমি। তবে করতো এখন গিয়ে ফের তখন করতে হবে।

গিয়ে আমাকে কাজ করতে হবে আবার। হম বলো? বলো

ঠিকাছে? ভালো ভালো plan আছে কিন্তু খাটতে হবে কালকে। এই কালকে মানে দুপুর থেকেই খাটতে হবে বুঝতে পারলে? দুপুর থেকে massage করি দুপুর থেকেই করতে হবে, বুঝতে পারলে? টাকা আমি তোমাকে এদিক সেদিক করে দেব, তবুও দেখবো কতটা হতে পারে, ঠিকাছে? আমাকে সকাল দিকে দিয়ে দেবে সবচেয়ে ভালো হবে। তোমাকে কিছু আজেবাজে কিছু দেব না আমি ঠিকাছে?

তুমি তাহলে আমার সঙ্গে কথা বলবে আমিও তোমাকে ঠিকাছে?

ঠিকাছে? বুঝতে পড়েছো? ঘুরেফিরে সেই একই ঘুরছে। আমি আজকে ওইটাই বলেছিলাম।

নিয়ে আসতে তখন সুবিধে ছিল না ওখানটা খুব মুশকিল ব্যাপার ছিল খোলা ধারণাটা ব্যাপারটা। তোমার মোট কটা member? আমার? এই দুটো বাদ দিয়ে আর নেই?

আমার একটা অন্য trick ও আছে সেটা আমি পরে বলছি কিরাম? ঠিকাছে?

হম মানে ঠিক বুঝে তোমাকে জিজ্ঞাসা করি। তুমি আমাকে মানে ঠিকটা কে ভুল করে দাও। কি আমি ঠিকটা কে ঠিক কি ভুল করে বলবো নাকি?

ঐটাকেই পুরো একদম পেঁচিয়ে বোঝাও। তাহলে তুমি বুঝে যায় তোমায় কে বোঝাবে বলে? হ্যাঁ তাই তাই হ্যাঁ

এই কলে বোঝাবো না। পরে বোঝাবো তোমাকে। ঠিকাছে পরে কথা বলছি ঠিকাছে?

হম কল hello হ্যাঁ, তিলক ভাই হ্যাঁ শুভঙ্কর বলছি। হ্যাঁ আজকে তোকে যে বলব বলছিলাম না যে কাজের জীবন কেমন চলছে হ্যাঁ ওই জন্য তোকে phone করছিলাম।

house keeper কে দিয়ে পরিষ্কার করে নিলো store তারপরে সকালবেলা আবার ত ওদেরকে বলতে হবে যে একটু sell টার দিকে ধ্যান দাও sell টার দিকে ধ্যান দাও যাতে বেশি বিক্রি হয় কালকে যা target ছিল আজকে যেন তার থেকে বেশি target দেওয়া হয় যা target-wise ওদেরকে বলে দিতে হবে যে তোমার সবজি section এ এই target আছে। তারপরে F&B হয়ে গেলো। dairy section এ এই target আছে, confectionery তে এই target আছে, HPC তে এই target আছে। ওগুলো সব একটা একটা মানে একটা board হয়, ওই board টা update করতে হবে। ওটা আমার যে থাকে সে ওকে দিয়ে ওই উহ black pen এ ওটাথাকে, board এ board update করে দিতে হয়, marker দিয়ে। ওটা হয়ে গেল তারপরে যে, যে গাড়িটা এল ওটার তোকে system এ গিয়ে আমাদের সাথে তোকে ওটা নিতে হবে। তার আগে সবকিছু weight যখন receive করবে তখন সবকিছু ওটা weight করে দেখে নেবে যে যেটা আমাদের কাগজে এসছে মানে invoice এ যে মালটা এসছে, ওই মালটা weight টা যদি ধর ন-কেজি লেখা আছে তাহলে ওটা ওই মালটা আমরা ন-কেজি receive করেছে কি করিনি। ন-কেজি receive করেছে কি করিনি। ওটা হয়ে গেল, এর পরে ওটা আমরা নিয়ে আবার শুরু হয়ে গেল ওটা আমাদের আবার নিতে হবে। আমাদের এবার stock টা receive করলো। এরপর ওদেরকে sell নিয়ে বললি, sell হয়ে গেল। তারপরে দশটার সময় স্নান ট্নান করে

তারপরে তোর আজকে এই সমস্যা হয়েছে কালকে ওই সমস্যা হয়েছে এগুলো আছে, ওগুলো যে যে লোক ওদের জন্য আছে, ধর current এর কোনো problem হলো তাহলে electrician কে phone কোরে ওটা ঠিক করাতে হবে। তারপরে ধর phone আসছে না, এর ধর আমাদের কোনো product protal একটা portal কাজ করছে না। তার জন্য তার লোককে phone করতে হবে। এইসব করে এগুলোকে update করাতে হবে। ওগুলো হয়ে গেল। তারপরে এগারোটার সময় ধর আমি store এ ঢুকে গেলাম, ঢুকে প্রথমে তোকে check করতে হবে যে সব জায়গায় সব সব off~ সবগুলোর offer লাগানো আছে কি-না, কোন জিনিস তোর খারাপ হয়ে গেছে কি-না, যদি খারাপ হয়ে গেছে তাহলে ওগুলোকে ওই wise তোকে আবার ওটাকে dump করাতে হবে, না হলে ওর দাম কমিয়ে বেঁচতে হবে। তারপরে mail check করতে হবে, কোনো নতুন mail এসছে কি-না ওগুলোকে দেখে তোকে ready হলে। এগুলো করতে এক ঘন্টা দেড় ঘন্টা লেগে গেল ঠিক সাড়ে বারোটা থেকে conferen~ conference call টা তোকে খুব মন দিয়ে শুনতে হবে everyday, তার কারণ হচ্ছে যে তুই যদি মন দিয়ে না শুনিস তাহলে যদি কোনো সময় জিজ্ঞেস করে যে শুভঙ্কর এটা বলতো তোমাকে কী বলেছিলাম? এটা নিয়ে এক্ষুনি কী আলোচনা হল বল তো এক্ষুনি আমি কী বললাম বলতো, তার জন্য তোকে মন দিয়ে শুনতে হবে। তবে মন দিয়ে শুধু শুনলেও হবে না ওটা তোকে pen & paper এ লিখে রাখতে হবে, যে আজকে আমরা এই কাজটা করব, কালকে আমরা এই কাজটা করব। যেমন কালকেই হ'ল, কালকে বলা হলো গিয়ে আমাদের তো রোজা চলছে, মানে মুসলিমদের, তো ওনাদের community দের জন্য একটা activity করতে হবে। ওই activity টা কী? যে আমরা যদি কারোরো store এর মধ্যে জায়গা থাকে তাহলে আমরা কিছু জনকে ডেকে, ওখানে আমরা ওনাদের যে ইফতার হয় ইফতারে আমরা খাওয়ার ব্যবস্থা করবো। ফল কিছু আমাদের store থেকে bill করিয়ে, ওটার budget আটশো টাকা। এবারে আমি এখন একটা question করলাম যে আমি ওই কুড়ি জন যে ত্রিশ জন আপনারা বলছেন উনাদেরকে শুধু খাওয়াবো এই কুড়ি ত্রিশ আমি জন বাছাই করবো কোথা থেকে? এখানে তো আর আমি কাউকে বলতে পারব না যে আমি এই কুড়িজনকে খাওয়াতে চাইছি বা ওই কুড়িজনকে খাওয়াতে চাইছি, বোঝা গেছে? তো তখন ওনারা বললেন তাহলে তোমরা একটা কাজ করতে পারো যাদের মধ্যে যাদের মধ্যে ওই option টা নেই যে তোমরা বাছাই করতে পারবে না বা জা~ জায়গা নেই লোককে বসিয়ে খাওয়ানোর তো তোমরা কোন একটা মসজিদে গিয়ে, তোমরা ওই টাকাটা ওই মসজিদে গিয়ে তাহলে তোমাদের দোকান থেকে ফল কিনে আটশো টাকার মধ্যে ফল হোক ছোলা তো এগুলি নিয়ে তোমরা একটা মসজিদে দিয়ে দেবে। তো মসজিদে দিয়ে দিলে, ব্যাস হয়ে গেল। তো এটা আমরা কালকে আলোচনা করেছিলাম তো এইভাবে তোকে দু থেকে আড়াই ঘন্টা মাথা দিয়ে পুরোটাকে শুনতে হবে। তো শোনা হয়ে গেলো, মানে শোনার পরে একটু lunch time হবে এবারে, দুটো আড়াইটে। আড়াইটার সময় lunch ক'রে সব ছেলেদেরকে নিয়ে বসে যা যা আলোচনা হলো আজকে ওই আলোচনার যে topic টাকে আমাদেরকে কাকে বলতে হবে? আমাদের staff এ দেরকে তো সবকিছু জানাতে হবে যে এই আলোচনা করলাম আজকে আমরা এইভাবে আমরা এইভাবে কাজ করব পরের দিন থেকে। ওহ! ওখানে আরও একটা আলোচনা হয় যে আমরা প্রত্যেক একটা সপ্তাহ করে কোন কোন জিনিস নিয়ে আমরা বেশি focus ক'রে জিনিসগুলোকে বেঁচবো। যেমন আমরা এই সপ্তাহে যেহেতু রমজান শুরু হয়ে গেছে, তো আমরা ওখানে তরমুজকে target করেছি তারপরে হয়ে গেল তোমার কমলা লেবু তারপরে seasonal এর মধ্যে ডাব, আমরা এটা target করেছি। এভাবে আমরা এই product গুলোকে বেঁচবো। তারপরে যেমন juice এর মধ্যে কিছু juice কে cold drinks কে আমরা target করেছি। তো এগুলো কে আমাকে per day বেঁচতে হবে। তো কতটা আমরা আগে তো আমরা normally বেঁচতাম তো আমরা ওই target যদি কোনো জিনিসটাকে করি তাহলে ওটা আমরা বেশি বেঁচবো। just এইভাবেই আমরা জিনিসটা আলোচনা করি। ওটা আমাদেরকে এবারে আমাকে কী করতে হয়, ওটা আমাকে সবাইকে বলে দিতে হয় যে এ এ জিনিসগুলো হবে। এবারে তারপরে কী হবে যে যার যার যার যার ভাগ ভাগ আছে section ওই ওইভাবে ওরা ওই জিনিসটাকে বেশি focus করে বেঁচবে। এটা হয়ে গেল। তারপরে এল বাকি daily activity র মধ্যে এবারে তার মধ্যে থাকলো কী কী? এই হচ্ছে না ওই হচ্ছে না এসব চলতে থাকলো মোটামুটি ওইসব হয়ে গেলে তারপরে তোমাকে দেখতে হবে কী, যে কত টাকা sell হয়েছে অন্য store এ কত টাকা sell হচ্ছে? আমাদেরকে কেন হচ্ছে না? দরকার হলে শনিবার রবিবার আমরা প্রত্যেক জনের বাড়ি বাড়ি বাড়ি বাড়ি গিয়ে আমরা ওটা আলো~ বলবো যে আমাদের store এ এই offer চলছে। তার জন্য টোটো miking করাতে পারি আমরা, miking করিয়ে লোককে বলতে পারি যে আমাদের এই offer চলছে আমরা আনারা আসুন। আমরা বাড়ি বাড়ি গিয়ে leaflet দিয়ে আসি যাতে ওনারা আসেন। তো এভাবে আমরা বিকেল বেলা চারটে থেকে পাঁচটা বা পাঁচটা থেকে ছটা এই কাজটা করি। ছ'টা হয়ে গেল, আমাদের মধ্যে কাজ complete হয়ে গেল। আমরা এবারে store এর ভেতরে চলে এলাম, যারা যারা গেছিল বাইরে। এসে আমরা একদম ছ'টা থেকে ন'টা অব্দি পা ফেলার সময় থাকে না, এত ভিড় থাকে। তখনে আমরা কী করি? তখন শুধু customer কে বলতে হবে যে এই এই জিনিসটাতে এই offer চলছে এটা নিন, এই জিনিসটাতে এই offer চলছে এটা নিন। এইটাতে offer চলছে, billing এ যাও, billing টা আরও তাড়াতাড়ি করাও যাতে customer কে আরও তাড়াতাড়ি ভাবে আমরা relieve দিতে পারি। এগুলো হয়ে গেল। তারপরে আমাদের কী করতে হবে? তারপরে আমাদের main তোমাকে দেখতে হবে কী যে কোন জিনিসটা না না না না না তারপরে দেখতে হবে কী communication কি এসছে। আমাদের অফা~ head office থেকে, যদি বলা হয় যে আমাদের আহ এখন থেকে এই জিনিসটার দাম কুড়ি টাকা থেকে ত্রিশ টাকা হয়েছে তাহলে ওইটার দাম সঙ্গে সঙ্গে ওই সময় পাল্টে দিতে হবে। mainly আমাদের ছ'টার পরে পরে offer টা change হয়। তো এই সময় আমাদেরকে update করে দিতে হয়। এগুলো হয়ে গেল এবারে আটটা সাড়ে আটটার পরে আমার যে আবার, মানে যে আমার জায়গায় যে থাকবে তাকে সবকিছু বুঝিয়ে দিতে হবে যে এই টাকা আছে আর এত sell হয়েছে, তুমি দেখো আর কতটা sell করতে পারবে একটু push কর, যাতে আরও sell করা যায় এইভাবে বুঝিয়ে যখন আমরা যাব তখন ওই সাড়ে উহ সাড়ে নটা দশটা হয়ে যায়। ঠিক আছে রাখছি ভাই, পরে কথা হবে আবার হুম। একটু কাজে ব্যস্ত আছি তো পরে phone করবো হম রাখছি।

হ্যা হ্যা আমি রণিতাই বলছি

না আমি আপনি ইয়ে করুন দেখুন আ আমি বলেছিলাম ঠাকুর পুকুর main road sixty four bye four মানে চোষট্টি bye চার ও না না আমার চোষট্টি bye চার আছে সে তালে ভুল হতে পারে আপনি কি বলবেন পারবেন আপনি acjectly এখন কোথায় আছেন মানে এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আসেন

আচ্ছা আচ্ছা বুজলাম বুজলাম আপনি তালে মানে একটু ভুল জায়গায় চলে গেছেন এটা mistake এর জন্য হয়েছে আমি হ্যা আপনি ওখানটাতে যে riksha staind দেখছেন না আপনি একটু আগেএকটু যান নয় এক এক minit মুহূর্তের মতো minit মতো আগে যান আপনি কি bike এ আসেন না cycle এ আসেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি এক মিনিট আগে যান আমি আপনাকে রাস্তা বলছি সেই হিসাবে আপনি আসবেন হ্যা riksha staind থেকে মানে আপনে riksha staind দিকে যে সোজা রাস্তা যাচ্ছে না আপনে ওই রাস্তার হ্যা হ্যা আপনি ওই রাস্তাটাই একটু সোজা ঢকুন। হ্যা হ্যা সেটাই ভালো হবে হ্যা সেকোনো ব্যাপার না আপনি আমি আছি as কোনো problem নেই না না আপনে আগে যান আপনে একটু আগে গেলেই যদি হা দুটো tanning এর মধ্যে আপনাকে যে বা দিকে যে গলি টা আছে tanning আছে সেঐদিকটাতে যেতে হবে আপনাকে হ্যা হ্যা বা দিকের টা হা আপনি ওখান টা গিয়ে সোজা যান একটু একটু একটু গিয়ে একটু আপনাকে যেতে হবে কারণ location টা একটু ভুল হয়ে গেছে তো আপনাকে সোজা যেতে হবে হা হা অনেকটাই যেতে হবে হা একদম সোজা মানে বা দিকে গুড়ে যে আপনাকে বললাম সোজা যাবেন একটু সোজা যাবেন দেখবেন হতে পারে রাস্তার মধ্যে আপনি তালে দেখতে পারবেন ঐ doctor এর relief একটা policical party র যে club আছে ঐটা দেখতে পারবেন আর যে morian emperia নতুন যে project টা শুরু হয়েছে না সেটা হয়েছে ঐ টা একটু যান একটু বলুন আমাকে

হে হে moriya দেখতে পারছেন না না আপনি moriya আর ওখানটায় এসেছেন কি হে হে ঐ moriya একটু আগেই একটা পানের দোকান পাবেন দেখবেন পানেন দোকানের ওখান টাই আপনি গিয়ে জিজ্ঞাস করুন কবিতা school হে হে হে হে ওনাকে জিজ্ঞাস করুন আপনি কবিতা school বলে কোথায় আছে উনি আপনাকে দেবে school school বাচ্চাদের school হা একটা বাংলা medium school কবিতা বলে আছে ওখানটায় জিজ্ঞাস করুন আপনাকে বলবে

হে হে আপনি তালে ওই কবিতা school এর ওখানটাই গিয়ে একটু আমাকে বলুন তালে আপনাকে আমি আমার বলতে সুবিধা হবে আপনাকে একটু আমাকে হ্যা হ্যা সে কোনো ব্যাপার না আমি আছি হে তালে আপনি ওখানটায় পৌঁছালেন তো কবিতা school এর ওখানটা দিয়ে আপনি সোজা একটু যান আরেকটু যান দেখবে চারমুখো একটি রাস্তা আসবে

একটা হনুমানের মন্দির পাবেন

ওই হনুমান মন্দিরের পাশ থেকে আপনাকে দেখবেন ওই হনুমান মন্দিরের ঠিক opposite তে মানে ওই উল্টো দিকটাই যে coaching টা সোজাসোজি পড়ছে ওই ওই দিকটায় যেতে হবে আপনাকে মানে হনুমান মন্দির আপনে যেদিক দিয়ে গেলেন তো ওখানটায় কর্নারে হনুমান মন্দির পাবেন তার পর coaching দেখতে পাবেন বুঝলে মানে মন্দিরটা তো পুরো road এর উপরে হ্যা যেদিক টাই মানে মন্দির টা face করে আছে মানে আপনে যেদিকে face আছেন ঠিক সোজা বেরিয়ে যাবেন ঐদিক দিয়ে ঐদিকে মানে হ্যা না টোলের টা না ওর পাশের টা আপনে আপনে বললাম না আপনাকে যে সোজাসোজি যান এদিকে ওদিকে না মন্দিরের ঠিক সোজাসোজি আচ্ছা আচ্ছা কোনো ব্যাপার না signal আপনে টা crotch করুন তার পর বলুন হ্যা আপনে কি রাস্তা টা crotch করে নিয়েছেন ঠিক আছে তালে ঐ যে আপনি রাস্তা টা crotch করলেন crotching টা crotch করার পরে ওখান টা য় যে গলিটার মুখে ঢুকলেন ওখান টার দিকে আপনে কয়েক পা মানে কয়েক টু যান একটু আগে কিছু ইয়ে কি বলে municipal corporation যে ইয়ে টা আছে না pumpkin house টা ঐ টা crotch করে হ্যা pump house ঠিক crotch করে আপনাকে দু তিন building সারা একটা বড়ো empire দেখা সিদ্ধিবিনায়ক বলে একটা ইয়া আছে ওর ভিড়তেই আছে বুজলেন হ্যা হ্যা pump house হবে ঠিক আছে মনে রাখবেন কিন্তু হ্যা আগে pump house জি পড়বে তার পরে কয়েক building ছেড়ে ওই ইয়ের কি বলে সিদ্ধিবিনায়ক এর ইয়ে আসবে হ্যা হ্যা দু তিন building আরেকটু আগে যান দু তিননা একটু আগেই যেতে হবে দেখুন আমার মনে হচ্ছে দু তিন building বলে দেখুন ওর আগে আমার মনে হচ্ছে ওই ত্রিদেবী center এই সব আসবে একবার দেখে নিন আমি আপনি হ্যা হ্যা parlor আছে আপনে চিন্তা করছেন কেন আপনে ঠিক রাস্তায় ই এসেছেন না না একটু রাস্তায় address এ র জন্য একটু ভুল ভাল হয়ে গেছে সে কয়েক বার হয়ে যাই এমনিতেই ভুল

হা হা কোনো ব্যাপার নেই এবার হয়ে গেছে তো আমি কি বলতে পারবো আপনাকে আপনি parlor টা crotch করে নিয়েছেন কি হ্যা দেখবেন সিদ্ধিবিনায়ক বলে আসবে হ্যা আপনার দেখ হ্যা আপনার না ঠিক ওটা ডান দিকে পড়বে কিন্তু মনে রাখবেন building টা হ্যা তো ঐখানে সিদ্ধিবিনায়ক পৌঁছেলেন তো এবার একটু আপনাকে ঐ tower number seven এ আসতে হবে কিন্তু tower number seven ঐ

হ্যা tower number seven seven এ আসছেন তো হ্যা ওখান টা থেকে আমার যে floor টা আছে ওটা হলো দশ number তালা দশ তলায় আসুন

আচ্ছা আচ্ছা ঠিক আছে তালে lift তে আসেন lift দিয়ে বেরিয়ে lift দিয়ে বেরিয়ে সোজা যাবেন সোজা গিয়ে দেখবেন তিনটে room হবে ঠিক আছে তিনটে room এর মধ্যে দেখবেন দশ এক এক হবে আপনে কিন্তু আ আপনে কিন্তু ইয়ে lift থেকে বেরিয়ে বা দিকের টাই আসবেন ডান দিকের টাই আসবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে আসুন আমি বেরহচ্ছি হু হ্যা সিপাহী বিদ্ৰোহ - আঠেরোশো সাতান্ন। আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বড়লাট ক্যানিং এর শাসনকালে ভারতবর্ষের এক বিস্তীর্ণ অঞ্চলে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। এই বিদ্রোহ ভারতে ইংরেজ শাসনের ভিতকে

এই কারণে ইউরোপীয় ঐতিহাসিকরা এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলে অবিহিত করেছেন। বলা বাহুল্য এই মত যুক্তি সম্মত নয়। এই বিদ্রোহ পূর্ববর্তী বিদ্রোহগুলির মত কোনো স্থানীয় বা বিশেষ কোনো গোষ্ঠীর বিদ্রোহ ছিল না। ভারতের যেমন এক বিস্তীর্ণ স্থানে এই বিদ্রোহ সংগঠিত হয়েছিল। তেমনই বিদ্রোহের সূচনায় অল্প দিনের মধ্যেই দেশের রাজা-প্রজা, সৈনিক, সাধারণ মানুষ, সর্ব শ্রেণী ও সর্ব স্তররের মানুষ এতে অংশগ্রহণ করেছিল। কোনো কোনো অঞ্চলে সিপাহীদের না থেকে জনসাধারণ নিজেরাই স্বতঃস্ফূর্ত ভাবে বিদ্রোহে অংশ নেয়। আবার কোথাও বা জনতাই সেনাবাহিনীতে বিদ্রোহের প্রণতিত করে। তাই এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ না বলে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের, মহাবিদ্রোহ বলা যুক্তিসঙ্গত। এই বিদ্রোহ ছিল সমাজের বিভিন্ন স্তরের মানুষের পুঞ্জীভূত বিক্ষোভের ফল। আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের কারণ, রাজনৈতিক কারণ - সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের পর থেকে একশো বছরের মধ্যে ভারতের এক বিস্তীর্ণ অংশে ইংরেজ অধিকার প্রতিষ্টিত হয়। ইংরেজ সামরিক শক্তির কাছে প্রধানত হলেও, ভারতীয় রাজন্যবর্গ কোনো দিনই ইংরেজ শাসনকে মেনে নিতে পারেন নি। Lord ডালহৌসির নগ্ন সাম্রাজ্যবাদী নীতি রাজন্যবর্গ প্রজাবর্গের মধ্যে এক তীব্র ব্রিটিশ-বিরোধী মনোভাব সৃষ্টি করে। স্বত্ববিলোপ নীতি কুশাসনের অজুহাতে তিনি কাতারা, সম্বলপুর, নাগপুর, ঝাসি, তাঞ্জোর, কর্ণাটক, অযোধ্যা প্রভৃতি রাজ্যগুলি গ্রাস করেন । পেশোয়া দ্বিতীয় বাজিরাও এর দত্তক পুত্র নানা সাহেবের বাৎসরিক ভাতা ও পেশোয়া পদ তিনি লুপ্ত করেন । তিনি দিল্লির বাদশা কে তার প্রাসাদ থেকে বহিস্কৃত করেন এবং